একটা বাড়ি তৈরি করা হচ্ছে।

পিছনে একটা বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছে ।

আপনার সামনে যে এই ছবিটা রয়েছে ।

এবং চারিপাশে অনেক লোকজন কেনাস কেনাকাটি করছে।

আপনার সামনে এই ছবিটা রয়েছে

সেই ছবিতে দেখা যাচ্ছে একটা বড়ো বাস স্ট্যান্ড ।

সেই ছবিতে দেখা যাচ্ছে সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য।

আপনার সামনে যে ছবিটা রয়েছে সে ছবিতে দেখা যাচ্ছে একটা মসজিদ। মসজিদটার রং সাদা এবং সবু--

আপনার সামনে যে ছবিটা রয়েছে সে ছবিতে দেখা যাচ্ছে একটা বড়ো রাস্তা। রাস্তা উপর দিয়ে বাস চলাচল করছে ।

একটি গাছে লাল রঙের ফুল ফুটে রয়েছে। গেট -এর বাইরে একটি ছেলে একটি মেয়ে গল্প করছে।